লিব্রিঅফিস বেজ এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
একটি ফরম পরিবর্তন করার এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফর্ম এ তথ্য লেখা যায় একটি ফর্ম পরিবর্তন করা যায়
পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস বেজ ব্যবহার করে একটি ফর্ম তৈরি করতে শিখেছি
আমরা লাইব্রেরী ডাটাবেসের মধ্যে বই এরতথ্য সংক্রান্ত একটি সহজ ফর্ম তৈরি করেছি
এখন দেখা যাক আমরা কিভাবে এই ফর্ম ব্যবহার করে বুকস টেবিলের মধ্যে তথ্য ঢোকাতে পারি
প্রথমেLibreOffice বেজ প্রোগ্রাম খোলাযাক যদি ইতিমধ্যেই সেটিখোলা না হয়েথাকে
লাইব্রেরি ডেটাবেস খুলুন
বেজ যদি ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে ফাইল মেনু ক্লিক করে ওপেন এ গিয়ে লাইব্রেরী ডাটাবেস খুলতে পারেন
বা ফাইল মেনুর ভিতরেRecent ডকুমেন্টস ক্লিক করতে পারেন
আমরা এখন লাইব্রেরী ডাটাবেস এ এসে গেছি
বাম প্যানেলের ডাটাবেস তালিকায় ফর্মস আইকনের উপর ক্লিক করুন
লক্ষ্য করুন এই উইন্ডোটির কেন্দ্রে ফর্মস এর মধ্যেBooks দাতা এন্ট্রি ফর্ম উজ্জ্বল হয়ে গেছে
এই ফর্ম এর নামের উপর ডানক্লিক করুন এবং ওপেন ক্লিক করুন
এখন একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছেন যার পটভূমি নীল এবং যাতে বুকস টেবিলের ক্ষেত্রগুলির সাথে সংশ্লিষ্ট লেবেল এবং টেক্সটবাক্সগুলিরয়েছে
ট্যাব কি ক্লিক করলে আপনি একটি ক্ষেত্র থেকে পরবর্তী ক্ষেত্রে যাবেন এবং একটি রেকর্ড শেষ হয়ে গেলে বেস পরবর্তী রেকর্ড প্রদর্শিত করবে
এইভাবে আপনি একটি রেকড থেকে অন্য রেকর্ড এ যেতে পারেন
অথবা আপনি রেকর্ডগুলির মধ্যেযেতে নীচের টুলবার এ উপস্থিতকালো ত্রিভুজ আইকন ব্যবহার করতে পারেন
অন্যথায় কোনোএকটি নির্দিষ্ট রেকর্ড এ যেতে নীচে টুলবারে রেকর্ড নম্বর লিখুন এবং এন্টার কী অথবা ট্যাব কী টিপুন
সর্বশেষ রেকর্ড এ যাওয়া যাক যা এখানে পঞ্চম রেকর্ড
এখন একটি নতুন রেকর্ড যোগ করুন
এই কাজের জন্য নিউ রেকর্ড আইকন এ ক্লিক করুন যেটি হলনীচের টুলবারের লাস্ট রেকর্ড আইকন এর ঠিকডানপাশের আইকন
লক্ষ্য করুন আমরা খালি টেক্সট বাক্স দেখতে পাচ্ছি এবং নীচে রেকর্ড নম্বর হিসাবে ৬ দেখা যাচ্ছে
এখন আমরা একটি নতুন বই সম্পর্কে তথ্য দিয়ে একটি নতুন রেকর্ড যুক্ত করতে প্রস্তুত
শীর্ষনাম টেক্সট বাক্সে লিখুন প্যারাডাইজ লস্ট এবং ট্যাব কী ব্যবহার করে পরবর্তী ক্ষেত্রে যান
লেখক হিসাবে লিখুনজন মিল্টন
প্রকাশনার সাল হিসাবে লিখুন ১৯৭৫
প্রকাশক হিসাবেঅক্সফোর্ড পাবলিসার দাম হিসাবে লিখুন ২০০
এখন আমরা বুকস ডেটা এন্ট্রি ফরম ব্যবহার করে বুকস টেবিল এ একটি নতুন রেকর্ড যোগ করেছি
এই উইন্ডোটি বন্ধ করে দিন
আপনি এই পদ্ধতিতে আরো রেকর্ডবা তথ্য যোগ করতে পারেন
দেখা যাক আমরা সর্বশেষ যে রেকর্ডটি যোগ করেছিলাম বেস সেই রেকর্ডটি বুকস টেবিলে ঢুকিয়েছে কিনা
এরজন্য লিব্রিঅফিস বেজ প্রধান উইন্ডোতে ডান প্যানেলের বুকস টেবিলের উপরডবল ক্লিক করুন
লক্ষ্য করুন ফর্ম এরমাধ্যমে যে নতুন রেকর্ডযোগ করা হয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে
ঠিক আছে এখন এই উইন্ডোটি বন্ধ করুন
এরপর শেখাযাক কিভাবে আমাদের ফর্মে সহজ পরিবর্তন করা যায়
আপনি বাম প্যানেলের ডাটাবেস তালিকায় ফরমসআইকনের উপর ক্লিক করুন
এবং বুকস দাতা এন্ট্রি ফর্ম পরিবর্তন করারজন্য খুলতে ওটির উপর ডান ক্লিক করুন এবং তারপর এডিট নির্বাচন করুন
এখনএকটি পরিচিত উইন্ডো খুলে গেছে
এখনযদি আপনি লেবেল টাইটেল এ ক্লিক করেন তাহলেআপনি ওইলেবেল এবং সংশ্লিষ্টটেক্সট বাক্সটিকে ঘিরে একাধিক ছোট সবুজ বাক্স দেখতে পাবেন
অর্থাত আমরা এখন ফর্ম সাজানোরউইন্ডোতে আছি
এখানে ফর্ম এবং তার উপাদানগুলি কেমন দেখতে লাগবে তা পরিবর্তন করা যায় এবং সেগুলির কার্যকারিতাও পরিবর্তন করা যায়
উদাহরণস্বরূপ আপনিলেবেল এবং টেক্সট বাক্সেগুলিরঅবস্থান এবং আকার পরিবর্তন করতে পারেন
এগুলিকে প্রপার্টিস বাবৈশিষ্ট্য বলা হয়
টাইটেল লেবেলের উপর ডবল ক্লিক করুন
একটি আরো ছোট পপআপ উইন্ডো প্রর্দশিত হচ্ছে যার শিরোনামProperties এখানের বিভিন্ন উপাদানগুলি লক্ষ্য করুন
এখন লেবেল author এর উপর ক্লিক করুন লক্ষ্য করুন প্রোপার্টিস উইন্ডোটি পরিবর্তিত হয়ে গেছে অর্থাত এটিএখন অথর লেবেলেরবৈশিষ্ট্য দেখাচ্ছে
সুতরাং আপনি যখন ফর্মেরবিভিন্ন উপাদানের উপর ক্লিক করেন তখন প্রোপার্টিসউইন্ডোটি পরিবর্তিত হয় অর্থাত সেটি নির্বাচিতউপাদানেরবৈশিষ্ট্য দেখায়
এখন প্রোপার্টিসউইন্ডোর শিরোনাম হিসাবে প্রপার্টিস মাল্টিসিলেকশন দেখা যাচ্ছে
কারণ আমরা দেখতে পাচ্ছি অথর লেবেল এবং তার সংশ্লিষ্টটেক্সট বাক্সটি একই সবুজ বাক্সগুলির দ্বারা ঘেরা আছে
বেজ লেবেলগুলিকে এবং সেগুলির সংশ্লিষ্ট টেক্সট বাক্সকে স্বয়ংক্রিয়ভাবে কিছু দলে ভাগ করেছে আপনি এই দল ভেঙ্গেও দিতে পারেন
টাইটেল লেবেলের উপর ডান ক্লিক করুন এবং তারপর নীচে গ্রুপ ক্লিক করুন তারপর আনগ্রুপ ক্লিক করুন
আমরা দেখতে পাচ্ছিযে লেবেল টাইটেল এবং তার টেক্সট বাক্সটি এখন আর এক দলে নেই
এইভাবে আমরা ফর্মের প্রত্যেক উপাদান এর বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারি
এরপর শিরোনামের টেক্সট বাক্সেএকটি টুল টিপ যোগ করুন
এখন স্ক্রল করে প্রপার্টিস উইন্ডোর একেবারে নীচে চলে যান
লেবেল হেল্প টেক্সট লক্ষ্য করুনএবং এখানে লেখা যাক Enter থে টাইটেল ওএফ বুক হেরে এখন উপরে ফাইল মেনুর মধ্যে সেভ আইকনে ক্লিক করে ফর্মসংরক্ষণ করা যাক
এই উইন্ডোটি বন্ধ করে দিন
এখন চলুন দেখা যাক আমাদের ফর্মটি পরিবর্তন করার পরে কেমনদেখতে লাগছে
এরজন্য বেজ প্রধান উইন্ডোতে যান বাম প্যানেলের ফর্মস আইকনের উপরক্লিক করুন
এবং ডান প্যানেলের বুকস দাতা এন্ট্রি Form এর উপর ডবল ক্লিক করুন
টাইটেল লেবেল অথবা টেক্সট বাক্সেরউপরে মাউসটিকে আনুন
লক্ষ্য করুন একটি টুলটিপ প্রদর্শিত হচ্ছে যাতে লেখা Enter থে টাইটেল ওএফ বুক হেরে
সুতরাং এখন আমরা ফর্ম এ সহজ পরিবর্তন করতে শিখেছি
বেজ টিউটোরিয়ালের পরবর্তী অংশে আমরা শিখব কিভাবে একটি ফর্মে আরো পরিবর্তন করা যায়
এখন আপনাদের জন্যএকটি অনুশীলনী আছে
মেম্বার্স টেবিলের জন্য একটি সরল ফর্ম তৈরি করুন
এখানেই লিব্রিঅফিস বেজ এ একটি ফরম পরিবর্তন করা সংক্রান্ত টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি ফর্মে তথ্য যোগ করা যায় কিভাবে একটি ফরম পরিবর্তন করা যায়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
এইপ্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিতহয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ